আমি সাবধান করিয়া দিয়েছি যে আমাকে সংশোধন করা অসম্ভব জনসাধারণ যতবার ভুল করবে ততবার আমি ভুল শিকার করিতেই থাকিব পৃথিবীর একটি মাত্র অত্যাচারীর নিকট আমি মাথা নত করি সে অত্যাচারী হইল আমার অন্তরে নীরব শান্ত বাণী

বাস্তবিক পক্ষে এই একটিমাত্র অবস্থায় আমার পক্ষে সহজ এবং সত্য আজ আমি দুঃখ পাইয়াছি কিন্তু আশা করি জ্ঞানলাভ করিয়াছি বুঝতেছি যে আমাদের অহিংসাবোধ গভীর নয় আমরা জেনার জ্বালায় জুলিয়া মরিতেছি ক অগো গগণ প্রতিটা নানা কাজ করিয়া সে জ্বালায় ইন্ধন জোগাইতেছে তাই এমনো মনে হইতেছে যে Government যেন হত্যা অগ্নিকাণ্ড অত্যাচারে ছায়া ফেলিতে চাইতেছে সুতরাং এই অহিংসার যেন আমাদের সহাহীনতার কারণে এরূপ মনে হইতেছে মনে এমনও হইতেছে যে আমরা যেন প্রতিশোধ লইবার আকাঙ্ক্ষাকে বুকে লুকাইয়া লালন করিতেছি কেবল একবার সুযোগ পাইলেই হয় দুর্বলদের চেষ্টা কৃত কৃত্রিম অহিংসা হইতে কি কখনো স্বেচ্ছাকৃত অকৃত্রিম অহিংসার উদ্ভব হইতে পারে আমি কি এক অসম্ভব পরীক্ষা চালাইতেছি না যদি ক্ষিপ্ত আক্রোশ দেখা দিলেই নরনারী শিশু বিপন্ন হইয়া পড়ে যদি মানুষ মানুষের বিরুদ্ধে হাত তোলে তবে কি হইবে তখন কি লাভ হইবে যদি কখনো এমনই মহা বিপদ ঘটে এবং আমি অনশন করিয়া মৃত্যুকে বরণ করি আসন মিথ্যা বলিয়া লাভ নেই যদি বল প্রয়োগের দাঁড়ায় আমরা স্বাধীনতা লাভ করিতে চাই তবে আসুন আমরা অহিংসা ত্যাগ করিয়া সাধ্যমত হিংসাক্ত প্রকার অবলম্বন করি তাহাই হইবে পুরুষের মতো সত্যবাদীর মত এবং প্রকৃতিসতের মতো হইবে তখন কেউই আমাদিগকে ভন্ডামীর দুরন্ত অভিযোগে অভিযুক্ত করিতে পারিবে না আমার সকল সতর্ক বাণী সত্বেও অধিকাংশই যদি আমার লক্ষ্যে বিশ্বাস না করে যদিও তাহারা এই লক্ষ্যকে বিন্দুমাত্র পরিবর্তন না করিয়া গ্রহণ করিয়াছিলেন তবুও আমি তাহাদিগকে বলিতেছি তাহারা যেন তাহাদের দায়িত্ব উপলব্ধি করেন তাহারি ওকে আইন অমান্যের জন্য ঝাঁপাইয়া পড়িতে হইবে এমন কোন কথা নাই তাহারা বটনমূলক নির্ঝঞ্ঝাট কাজে আত্মনিয়োগ করিতে পারেন তাহা আমরা যদি এখন হইতে সাবধান না হই কবে আমরা এমন জলে গিয়া পড়িব যাহার গভীরতা সম্বন্ধে আমাদের কোন ধারনাই নাই গান্ধীজী বুঝিতে পারিয়াছিলেন দেশ অধিকাংশ সমস্ত যাহারা অহিংসার পক্ষে জোট বাঁধি দিয়াছেন বোধ দিয়েছেন তাহাদের কেউ কেউ অন্তর অন্তরে ইহাকে সামরিকভাবে কার্যকরি রাজনৈতিক অর্থ হিসাবেই দেখিতে ছিলেন ভাবিয়া ছিলেন এই অহিংসা গোপনী মিশার পদ পরিষ্কার করিয়া দেবে গান্ধীজীর মতে তাহারা নিস্ত করিয়া মিস্থ কোরিয়া বলেন অহিংসার আঘাত অহিংসার আঘাত হানো বহুদিন পূর্বে রবীন্দ্রনাথ যেমনটি ধরিতে ফারিয়া ছিলেন গান্ধীজী এর উপর টিকে তেমন ধরিতে পারেন নাই

তাহাদের অবশ্যই কংগ্রেস ত্যাগ করা উচিত এবং সংখ্যালপোদের দিকে ফিরিয়ে গান্ধীজি বলেন দেশপ্রেমে মনো ভাবি শর্ত এবং অহিংসার অবিচল অকুণ্ঠ আনীবর্ত দাবী করিতেছে যাহারা সত্যে এবং অহিংসায় বিশ্বাস করেন না তাহাদের কংগ্রেস প্রতিষ্ঠান হইতে বিদ্যায়ের লড়াই উচিত হইবে এই বলিষ্ঠ কথাগুলির মধ্যে তিক্ত বেদনা আছে কিন্তু সেইসঙ্গে আছে সুগঠিত পৌরুষ ওই দিনই ছিল গেট সেমেনের রাত্রি গান্ধীজী গ্রেপ্তার আসন্ন অন্তরে অন্তরে তিনি সেদিন এই পণ্ডিত্যকে মুক্তি বলিয়ায় কামনা করিয়াছিলেন কিনা কে জানেন দীর্ঘকাল ধরিয়া গান্ধীজি গ্রেপ্তার হইবার আশা করিতেছিলেন সেই অনুসারে উন্নিশো খুরির দশই নভেম্বর হইতে তাহার কার জাধির ব্যবস্থা হইতেছিল এবং তিনি নিজেকে এই জন্য প্রস্তুত করিতেছিলেন আমি যদি গ্রেফতার হই সে সব প্রবন্ধে তিনি জনসাধারণকে তাহার নির্দেশ জানাইয়া দিয়েছিলেন উন্নিশো বাইশ সালের নয়ও মার্চ তারিখে একটি প্রবন্ধে পুনরায় সম্ভাবনা সম্পর্কে তিনি উল্লেখ করেন তখন তাহার গ্রেফতারের গুজব শোনা যাইতেছিল তিনি বলেন যে তিনি গভর্নমেন্ট কে ভয় করেন না গভারমেন্ট রক্তের শত নদী বহিয়া দিলেও আমি ভীত হইব না একইমাত্র জিনিসকে তিনি ভয় করতে ছিলেন সেটি হল তাহার গ্রেফতারের সংবাদ শুনিয়া জনসাধারণ যদি পথ হারাইয়া ফেলে তাহলে লজ্জার ব্যাপার হইবে জনসাধারণ পরিপূর্ণ আত্ম সংযোগ পালন করিবেন এবং আমার গ্রেফতারের দিনকে উৎসব আনন্দের দিন বলিয়া গ্রহণ করিবেন আমি ইহায় কামনা করি government বিশ্বাস করেন যে সমগ্র আন্দোলনে মূলে রই আছি আমি এবং আমাকে সহাইতে পারিলে আবার তারা শান্তিতে কাটিয়ইতে পারিবেন এখন কেবল জনসাধারণের শক্তির পরিমান টুকু বুঝিতে তাহাদের বাকি রইছে জনসাধারণ অবিচলভাবে পূর্ণ শান্তিরক্ষা করুন আমাকে গ্রেফতার করিলে আছে দেশময় হাঙ্গামার উদার হয় এই ভয়ে সরকার যদি আমাকে গ্রেপ্তার করিতে ভয় পান তাহলে তাহা আমার পক্ষে গর্বের বা আনন্দের বিষয় হইবে না হইবে লজ্জার লাঞ্ছনার জনসাধারণ গঠনমূলক কর্মসূচি সমগ্রটি পালন করিতে থাকুন কোনো প্রকার হরতাল বিক্ষোভ প্রদর্শন বা সরকারের শহীদ সহযোগিতা যেন না হয়

অন্নথা তাহাদিগকে মহা বিপদের সম্মুখীন হতে হইবে যখন সমস্ত অপ্রস্তুত যখন গান্ধীজি, তাহার সাধের বিশ্বাস স্থল মালাই দাবাদের নিকটত্ব স্বরূপ সবলবতি আশ্রমে ফিরিয়া গেলেন এবং সেখানে প্রিয় শিষ্যদের মধ্যে থাকিয়া শান্তভাবে ধ্যান করিতে করিতে পুলিশ আসার প্রতীক্ষা করিতে লাগিল তিনি কাতরভাবে বন্দিত্বের কামনা করিতেছিলেন তাহার অনুপস্থিতিতে ভারত তাহার উদ্দেশ্যকে দীর্ঘতরভাবে প্রকাশ করিবে তাহা ছাড়া তিনি বলেন কারাকার তাহাকে শান্তি এবং বিশ্রাম দেবে সম্ভবত এই বিশ্রামের তাহার প্রয়োজন ছিল দশই মার্চের রাত হইতে constable রা আসিয়া পৌঁছালো তাহাদের আশা সংবাদ আগেই আশ্রমে পৌঁছে ছিল মহত্মা প্রস্তুত ছিলেন তিনি নিজেকে পুলিশের হাতে ছাড়িয়ে দিলেন কারাগারে যাইবার পথে গান্ধীজী তাহার অন্যতম মুসলমান বন্ধু মৌলানা হযরত মুহাম্মদের সহিত দেখা সাক্ষাৎ করলেন মাওলানা দু বহুদূর হইতে গান্ধীজিকে বিদায় আলিঙ্গন দিতে আসিয়াছিলেন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ব্যাংকার কেউ তাহার মনিবের সহিত কারাগারে পাঠানো হইল গান্ধীজীর কি কারাগারের দরজা পর্যন্ত স্বামীর শহীদ যাইতে অনুমতি পাইলেন আঠেরোই মার্চ শনিবার দুপুরের সামেদাবাদে জেলা ও সেশন জজ মিস্টার সি এন রঙফিল্ডে এজলাফে গান্ধীজীর মহা বিচার শুরু হইল এই বিচারকালে যেমনটি হইয়াছিল উদারতা ও মহানুভবতা দৃষ্টান্ত কদাচিৎ মেলে অভিযুক্ত এবং বিচারক উভয়ে যেন সৌজন্যের প্রতিযোগিতা দেখাইতে লাগলেন এই সমগ্র সংগ্রামের মধ্যে ইংল্যান্ড কখনো এমন মহিমান্বিত নিরপেক্ষতা অবলম্বন করিতে পারে নাই গভারমেন্ট যে সমস্ত ত্রুটি করিয়াছিলেন বিচারক ব্রোমফেল তাহার অনেকখানি শুধরাইয়া লইলেন এই বিচার সম্বন্ধে প্রচুর লেখা হইয়াছে তাই হার প্রধান বিষয়গুলি আমি এখানে সংক্ষেপে উল্লেখ করিব গান্ধীজিকে সরকার

একমাত্র প্রতিবন্ধক বলিয়া মনে হইতে লাগিল সেই বিশেষ মুহূর্তেই কেন সরকার তাকে গ্রেফতার করিবার কথা স্থির করিলেন ইয়ার্কি সরকারের ভুল মাত্র গান্ধীজী বলিয়াছিলেন প্রায় এমনও মনে হইতেছে যেন গভারমেন্ট যেন হত্যা অগ্নিকাণ্ড ও অত্যাচার নিবারণের একমাত্র যে অধিকারী এই অধিকার প্রমাণ করিবার জন্যই তাহারা যেন সমগ্র দেশকে হত্যা অগ্নিকাণ্ড ও অত্যাচারের ডুবাইয়া ফেলিতে চাইতেছেন সরকার কি গান্ধীজীর এই ভয়াবহ কথাগুলি প্রমাণ করিবার ইচ্ছা করিয়াছিলেন সরকারি উভয় সংকট সরকার গান্ধীজিকে শ্রদ্ধা ও করিতেন এবং ভয়ও করিতেন গান্ধীজীর প্রতি ওমর ব্যবহার করিতে পারলেই সরকার খুশি হইতেন কিন্তু গান্ধীজীর গভর্মেন্টের সহিত মোটেই কোমর ব্যবহার করেন নাই তিনি হিংসা নিন্দা করিয়াছেন কিন্তু তাহার অহিংসা যে কোন হিংসার অপেক্ষা অধিক বিপ্লবী যেদিন তিনি ব্যাপক আন আইন অমান্য বন্ধ করিলেন সেই দিনই কিংবা বলা ভালো তেইসে ফেব্রুয়ারি তারিখে দিল্লিতে কংগ্রেস অধিবেশনের পূর্ব দিন তিনি এমন একজন প্রবন্ধ লিখিলেন যাহা গ্রেট ব্রিটেনের শক্তিকে অত্যন্ত আতঙ্কগ্রস্থ করিয়া তুলিল লর্ড বারকেন হেট এবং মিস্টার মন্টি গীহর নিকট হইতে একটু উদ্ধত টেলিগ্রাফ আসিয়া সমগ্র ভারতবর্ষকে আঘাত করিল গান্ধীজীর স্ফরনীতো অবাঞ্চনীয় ঘৃণায় ফাটিয়া পড়িলেন ব্রিটিশ সিংহ যদি আমাদের মুখের উপর তাহার রক্তাক্ত থাবা নারিতে থাকে তবে তাহার শহীদ আমাদের আপোষ মীমাংসা কেমন করিয়া সম্ভব ব্রিটিশ সাম্রাজ্য শারীরিক দুর্বল তারদের সংগঠিত শোষণ এবং প্রচুর শক্তির অবিরাম প্রকাশের উপর ভিত্তি করিয়া প্রতিষ্ঠিত বিশ্বের শাসনকর্তা নয়ারম্যান বিধাতা বলিয়া যদি কেউ থাকেন তবে তা কখনো দেখিয়া থাকিতে পারবেনা উন্নিশো কুড়ি খ্রিস্টাব্দে যে যুদ্ধ আরম্ভ হইয়াছিল শেষ যুদ্ধ যে এক মাসও

আমি কেবল আশা করি এবং ভগবানের নিকট প্রার্থনা করি যে শেষ পর্যন্ত অহিংস থাকিবার মত প্রচুর দীনতা এবং পর্যাপ্ত শক্তি যেন ভারতের থাকে যদি আমাদের সাম্রাজ্যের অস্তিত্ব বিপন্ন হইয়া ওঠে যদি ব্রিটিশ Government ভারতের প্রতি কর্তব্য পালনে ব্যাহত হন এবং যদি আমরা ভারত ছাড়িয়া ঝুলিয়ে যায় যায় এই ভ্রান্ত ধারণার বশবর্তী হইয়া নানারূপ দাবি করা হইতে থাকে তবে ভারতবর্ষ ইংরেজদের শহীদ পারিয়া উঠিবে না কারণ ইংরেজরা সর্বাপেক্ষ ধরোপ্রতিজ্ঞ জাতি তাহারা আবার একবার ভারতকে জবাব দেবার জন্য তাহাদের সমস্ত শক্তি ও সংকল্পকে নিয়োগা করিবে টেলিগ্রাফ যোগে এখন যে সমস্ত সদম্ভ উক্তি পাঠানো হইতেছে তাহার নিকট মাথা নত করা সম্পূর্ণ অসম্ভব

লিখিত হয় প্রথম দিকে আলী ভাইদের ইফতারের উল্লেখ ছিল দ্বিতীয় টাতে ছিল লর্ড হিডিং এর বক্তৃতার উত্তর উভয় প্রবন্ধে একই ঘোষণা ছিল অসমাপ্ত যুদ্ধের আমরা চাই স্বরাজ আমরা চাই সরকার জনসাধারণের ইচ্ছার নিকট মাথা নত করুক আমরা আর শান্তি চাই না প্রত্যাশা করিনা সুতরাং গান্ধীজীর বিরুদ্ধে অসহযোগ আসিল যে তিনি সরকারের উৎস সাধন করিতে

সং ম্যান বলিলেন যে অভিযোগে যে তিনটি প্রবন্ধের উল্লেখ করা হইয়াছে সেগুলি কোন প্রকার বিচ্ছিন্ন বস্তু নয়, সেগুলি দীর্ঘ দুই বছর ধরিয়া Government কে বিপর্যস্ত করিবার উদ্দেশ্যে পরিচালিত একটি অভিযোগের অংশ মাত্র আমরা চাই কা স্বরাজ আমরা চাই সরকার জনসাধারণের ইচ্ছার নিকট মাথা নত করুক আমরা আর শান্তি চাহি না প্রত্যাশা করিনা সুতরাং গান্ধীজীর বিরুদ্ধে অভিযোগ আসিল যে তিনি সরকারের প্রতি অনানু গর্তের প্রচার করিয়াছেন এবং সরকারি উৎসে সাধন করিতে অপরকে প্রকাশ্যে প্ররোচিত করিয়াছেন গান্ধীজি নিজে নিজের পক্ষ সমর্থন করিলেন তিনি অপরাধ গুলি স্বীকার করলেন বোম্বাইয়ের এডভোকেট জেনারেল sir জিটি স্ট্রং ম্যান বলিলেন যে অভিযোগে যে তিনটি প্রবন্ধে উল্লেখ করা হইয়াছে সেগুলি কোন প্রকার বিচ্ছিন্ন বস্তু নহে যে দীর্ঘ দুই বছর ধরিয়া government কে বিপর্যস্ত করিবার উদ্দেশ্যে পরিচালিত একটি অভিযোগের

এই প্রবন্ধ গুলির উপর দায়িত্ব আরোপ করিল সুতরাং ইহার অনিষ্ঠকর প্রভাবকে বাড়াইয়া দেখাইলো sir জি টি গান্ধীজিকে বোম্বাই এবং চৌরিচৌরা রক্তপাতে জন্য দায়ী করিলেন গান্ধীজি অহিংসার প্রচার করিতেছিলেন সত্য কিন্তু তিনি অনানুগত্যের কোথাও ভুলিতে ছিলেন সুতরাং জনসাধারণ যে দাঙ্গা হাঙ্গামা করিয়াছে সেজন্য তিনি সেজন্য তিনি দায়ী